আমার ঠিক চলেছে তুই কেমন আছিস? হ্যাঁ ভালোই আছি খোঁজ খবর তো পাওয়া যায় না তোর কোন, তুই কোথায় এখন? এই Construction কাজে কাজ করছি, এখন কাজ- বাজ করছি আগে কি করছিলিস? হ্যাঁ এখন তো Construction এ আগে তোর estimate এর কাজ- বাজ করতাম, মানে estimate এই construction line এ যে estimate হয় ওটা করতাম প্রায় তাও ধর দু বছর করেছিলাম ভালো কাজ ছিল কিন্তু salary টা ঠিকঠাক দিচ্ছিল না বলে construction ছেড়ে এই estimate এর কাজ ছেড়ে construction line এ ঢুকেছি construction line এ খাটনি বেশি হয় তবে salary টা ঠিকঠাক দেয় মানে ওখানে estimate এর নিয়ে কি কি করতে হত আর কি? Estimate করতে হতে estimate এ দেখ normally কিছুই না estimate ঘরে ঘরে বসে কাজ করতে হত এই ধর যে কোন একটা project শুরু হবে তার ধর tender পেয়ে ফেন্ডার গেলাম

তা খুব একটা পড়ে না তবে ওদের করে না ওদের তো দরকার লাগল, সবকিছুতেই estimate এর একটা ব্যাপার without estimate ত কিছুই করা যায় না, তো তো আমাদের যেসব ধর project আমাদের আমি last project করিনি তো সম্ভবত তোর Building এ করেছিলাম হ্যাঁ building এ করেছিলাম ত building এ কাজ করতে করতে পরে ছেড়ে দিয়েছিলাম মানে ওইটার estimate টা করেছিলাম তারপরে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছি তো building এর building এর mainly তো,

high structure plus অনেকটা বড়ো area তো piling করতে চেয়েছিলো তো piling এ আমার estimate piling এর plus তোর উপরে যে মানে আমাদের তো দুটো structure হয়, একটা হচ্ছে super structure আর একটা হচ্ছে sub structurte, sub structure এ তোলার জন্য এমনিতেও pilot থাকে আর super structure হচ্ছে তোর আহ building এর upper part যেটা living area ঠিক আছে দুটোই আমাকে দেখতে হয়েছিল তো piling এ করেছিলাম মটামুটি তাও তিন চার হাজার piling ছিল বিশাল বিশাল বাড়ি হয়েছিল, Piling এর estimate করতে হয়েছিল, piling এর estimate মানে piling এর জন্য যে material আসবে piling এর জন্য মোটামুটি ধর কি লাগে সিমেন্ট লাগে বালি লাগে, Plus তোর উম আমার কে এই manforce লাগে, estimate মানে কি মানে কোনো একটাই tender আছে না কি ওদের কাছে আরো অনেক tender আছে না না Tender তো অনেক আছে এবার যেটা আমরা approval পাব, মানে যেটাও আমরা পেলাম সেটাও করলাম, একতলার দু তিনটা tender আসবে তখন কি তখন কি আমরা একাই সব করব একটা portion আমাদের দিল আমাদের কিছুটা আছে, তারাও করে আমি শুধু আমাকে শুধু একটাই building এ ইয়ে দিয়েছিল, সেটাই করেছিলাম, পুরোটাই হয়েছিল আমাদের আমি কাতো

প্রতিটা project এ কি তোকে change করতে হয় নাকি কিছু না কিছু similar থাকলে না কি A to Z সব change করে নতুন করে করতে হয়, না দেখ যেকোন project এই material construction তাই না যে material টা লাগবে তার estimate করতে হবে এবার ধর যে material টা ধর এই নয় বিভিন্ন ধর যে জায়গা থেকে নিচ্ছি, সেই জায়গা তেই তো শুধু একটার জোন থাকবে আর তার কাছে বিভিন্ন material থাকবে তার কাছেই আমরা খোঁজ করি প্রথমে যে আপনার কাছে কি এই material টা আছে আপনার এই rate কত আছে? transportation charge কত পড়বে এখন থেকে এতদূর সেই হিসেবে আমাকে calculation করতে হবে ঠিক আছে plus কত লাগবে সেটাও ওদের কে জানিয়ে দিতে হয় তারপর কত charge ওরা বলে দেবে সেই অনুযায়ী আমাদের estimate করতে হয় তো estimate first হচ্ছে আমাদের কত কি quantity লাগবে ধর একটা Piling করছি কি কি লাগবে আমি তোকে বললাম সিমেন্ট বালি ঠিক আছে এবার এইসব এর কত গুলো type দশ এর পঁচিশের তারপরে তোর inner ring outer ring এগুলো সব কটাই লাগবে তো এবার ধর যে pile টা হবে pile টার length কত সেটা আগে জানলা Okay সেটা জানার পর তোর pile এর মানে কি concrete হবে m twenty five m thirty m thirty five m forty যেটা হবে সেটার ওপর আমাকে Quantity লাগবে মানে ধর m forty five হলে সেখানে আমাকে water quantity একটু বেশি রাখতে হবে জলের জন্য আলাদা হিসাব করতে হবে আমাকে ঠিকাছে এবার তার জন্য যখন piling করবে তার জন্য আমাদের যে extra থাকে তারপর তোর dumper থাকে সেগুলো আমাকে হিসাবে করতে হবে যে কত গুলো লাগবে ঠিক আছে আর তারপর total একটা pile করতে কত খরচ লাগছে সেটাও আমাকে বলতে হবে ঠিকাছে তো pile করতে যদি খরচ টা আমাদের যদি ধর যেটা আমাদের normal খরচ হয় তার থেকে যদি বেশি হয়ে যায়

সেটাও একটা criteria তো একটা জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের piling হয় কোনতা সাড়ে সাতশ হয় কোনটা পনেরোশ হয় কোনটা হাজার হয়, ঠিক আছে তো আবার, শুধু একটা pile যে এবার এতগুলো pile এর যে construction হল প্রথমেই তো আর পুরোপুরি pile construction হয়ে যায়না, প্রথমে piling হয় তারপর test হয় করার জন্য যেসব test criteria থাকে test for test তার জন্য যত খরচ হচ্ছে সেটা আমাকে হিসাব করতে হচ্ছে, তারপর pile এর যে বিভিন্ন ধরণের থাকে আর অনেক test হয় সেগুলো আমাদের

হ্যাঁ Soil test অবশ্যই মানে including মানে কি ধরতে হয় সব এবং আলাদা করে soil test এর জন্য কত খরচ হচ্ছে? তারপর তোর pile এর বিভিন্ন ধরণের এর যেমন pipe test আছে তারপর test আছে তারপর concrete এ যেগুলো যেগুলো test থাকে রে সেগুলো সেগুলো সব আমাকে estimate করতে হয় যে আবার মানে একটা construction এর portion এ এই material দেব এর কত খরচ তার ওপর যে construction হয়ে যাওয়ার পর তার ওপর যে testing হবে তার কত খরচ মানে আমাকে mainly কত কি খরচ হচ্ছে একটা project বার করতে সেটা mainly আমাদের করতে হয় ঠিক আছে তার একটা মোটামোটি একটা estimate করতে হয় তো average যখন estimate করলাম আর construction হয়ে যাওয়ার পর যে estimate দাঁড়ালো তাদের মধ্যে difference কখনোই যেন five percent বা seven percent এর উপরে না যায় five percent বা seven percent এর উপরে গেলে তখন সেটা আমাদের যে owner আছে বা client আছে তাদের একটু profit এ সমস্যা হয়ে যায় ঠিক আছে যে তারা কি purpose এ করছে তার উপর যে success হলো না কাজটা বলতে গেলে properly success হলো না estimate এর হিসাবে success হলো না তখন আমাদের উপর একটু চাপ চলে আসে যে তোমরা কি করলে ঠিকআছে তো এই হচ্ছে ব্যাপার এই একটা estimate এইদিকে একটা estimate আবার একটা তারও আগে প্রয়োজনএকটা bridge এর estimate তো bridge এর estimate এর আলাদা ব্যাপার থাকে bridge এর কত হবে কতগুলো guarder বসবে ঠিকাছ তো guarder guarder এই যে আমরা যে pile এর যে normal যে আমরা যে আহ যে করি মানে pile এর যে bridge এর ক্ষেত্রে তো আলাদা bridge এর ক্ষেত্রে তো আমাদের কিছু কিছু casting হয়ে আছে কিছু casting site এ করতে হয় ঠিক আছে bridge bridge bridge

সেখানে pre test concrete নিয়ে কাজ হয় bridge এর না Bridge এ pre test হয় না post test নিয়ে কাজ হয় bridge যদি বেশি হয় তাহলে post test হয় তো ওইটা তো ওইখানে কিছুদিন কাজ করেছিলাম ওখানে estimate এর কাজ করেছিলাম তা আমি এগুলো কিছু কিছু জানি মানে ডিজাইনের কাজ কিছু শিখেছি সেই জন্য তোকে বলতে পারছি না হলে আমি সাধারণত estimate সাধারণত খুব একটা কিছু জানতাম না এগুলো তো ওই গুলো শুনে শুনে আমাকে যেহেতু ডিজাইন part টা কি কি হতে পারে সেটা নিয়ে আমাদের আবার select করতে হয় না যে material এই লাগে সেই অনুজায়ী ত এই মুহুর্তে আমার এই করতে হত bridge এর ক্ষেত্রে তাহলে ধর অনেক কিছু লাগে অনেক এই bridge এর ক্ষেত্রেও piling করতে হয় তার pile এর dia meter বারোশো ফোরাস থাকবে না অনেক বেশি থাকবে বারোশো পনেরোশো থাকবে তার length ও অনেক বেশি থাকে আর maximum দেখবি bridge ফ্রিজ যেগুলো হয় সব water structure এর ওপরে হয় আর একটা যেটা হয় normally যে ফ্লাই অভার ফ্লাই অভার তো road এর ওপর হয় আর bridge হলে water structure এর ওপর হ সেক্ষেত্রে Cost অনেক বেশি আছে ঠিক আছে আর এই জিনিসগুলো আমি তো যার এইগুলোর ক্ষেত্রে যে হবে cast হয়ে আসছে তার জন্য একটা hydra লাগে hydra তো hydra transportation charge আলাদা করে করতে হয় ওগুলো huge খরচ ঠিকাছে তো তাহলে তুই করছিস না এখন সেখানে

এখন করছিস না Estimation এর কাজ? না Estimaton এর কাজ আমি এখন করছিনা এখন construction line এ চলে এসছি কারণ estimate এর যে salary টা দিত আমাকে আমার খুব একটা মানে আমার মনে হয়েছিল আমার আর একটু বেশি হলে ভালো হত, তো এর কাজ তো শিখে নিয়েছি এবার এ চলে আসলাম এই এ মোটামুটি বছর খানেক হল বছর খানেক না তাও দশ এগার মাসের কাছাকাছি হয়ে গেল

কিসের construction করছিস? আমাদের কি আছে construction line এ আমি এখন ধর ওই ইয়েতে আছি কি বলে এমনি আছি building এ হয়ে গেল building এর দেখ building এর estimate ঠিক আছে,

কথার দেখ Construction আর estimate এর মধ্যে পার্থক্য একটাই যে ঘরে বসে শান্তি মনে করতে হত আর construction এ প্রচুর headache থাকে,